এখানে একটি বাড়ি আছে। বাড়ির সামনে একটি ওর ভেতরে।

এখানে শপিং মল -আ শপিং মল -এর ভেতরে এক ব্যক্তি দাঁড়িয়ে । ওখানে অনেকগুলো গাড়িও আছে বাইরে অনেকগুলো গাড়ি --